তার ওপরে একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজ -এর ওপর হচ্ছে একটি লোক সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে ব্রিজ - টার আশেপাশে বহু ঘরবাড়ি গাছপালা রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি।

যার যাই বই দরকার হোক না কেন সেখানে সব রকমের বই উপস্থিত থাকে আমাদের এখানে।

সামনে যে ফটো -টি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটা মিউসিক শপ -র ফটো যার নাম হচ্ছে রোলান্ড মিউসিক শপ তো মিউসিক শপ মানে তোমরা সকলেই বুঝ যে এখানে বিভিন্ন গানের ক্যাসেট পাওয়া যাই এছাড়া বিভিন্ন রকমের আধুনিক বক্স বাজায় এখনকার যুগে আমরা প্রত্যেকেই গান শুনতে ভালবাসি।